ওভার পুল থেকে আপনি এক স্টেশন থেকে অন্য স্টেশন -এ যেতে পারবেন। ওভার পুল দিয়ে --

সবার জন্য চার্চ যীশু যে শুধুমাত্র খ্রিস্টান ধর্মের জন্য এটা না ।

এর মধ্যে কোনটা পরব কিছু ভেবে উঠতে পারছি না ।

তারপর ফ্রাইড রাইস চিলি চিকেন নটরাজ হোটেল --

কলেজ - এ এটা নাম করা ইউ. ই. এম. ।

যেরকম একমাত্র কলেজ ।

দোল বাঙালিদের জীবনের বড়ো একটা উৎসব।

দূরের সবাই বন্ধুত্ব এবং পালন করে।

জিমনাস্টিক প্রত্যেকটা বাচ্চার সেখা উচিত। জিমনাস্টিক শিখলে ছোট বেলায়--

ফুটবল খেলতে সবার ই ভালো লাগে। ছোট বেলায় আমরা সবাই ফুটবল খেলি।

কিন্তু সেগুলোকে দেখা উচিত যেগুলোকে--

প্রচুর জ্যাম হয়ে যায় --